ও আচ্ছা তুমি কী tour এ গেছিলে না শুধু বন্ধুরা মিলে গেছিলে? বন্ধুরা মিলে সকলে গেছিলাম ও আচ্ছা ওখানে tourist বা ইয়ে through যাওনি নিজেরাই গেছো.

আচ্ছা তো কী কী, hello

হ্যাঁ বলছিলাম যে টু আহ কী করে গেছিলে গো একটু বলো না আমরা ওই হরিদ্বারে train এ করে সবাই মিলে গেলাম ওখানে থেকে bus এ পাশেই একটা আশ্রম পেয়েছিলাম ভারত সেবাশ্রম সেইখানেই আমরা ছিলাম কদিন ও আচ্ছা ওখানে সন্ধ্যা আরতি দেখেছিলে? হ্যাঁ সন্ধ্যা আরতি দেখেছি সন্ধ্যা আরতিটা খুব সুন্দর আচ্ছা তো ওই আহ গঙ্গা স্নান করেছো? হ্যাঁ গঙ্গায় স্নান করেছি তবে খুব স্রোত বলে ছেকল ধরে স্নান করতে হয় আচ্ছা তো ওখানে কেরকম কেরকম খরচা পরেছিল গো? ওই আমার এক বন্ধুর husband ই খর~ খরচটা রেখেছিলো, আমার দশ হাজার টাকার মতো পড়েছিল দশ হাজার অত লেগেছিলো মানে আমরা ভেবেছিলাম যে আহ ওখানে গেলে ওই আশ্রম টাশ্রামে যদি থাকা হয় আহ কেন কি ভোগ টোগ পাওয়ার অনেক তো মন্দির আছে টা অতটাও খরচা হয়না কদিনের জন্যে থেকেছিলে? ওই সাত দিনের মতোন ওখান থেকে আবার দেরাদুন গেছিলাম

ওখান থেকে গাড়ি গেছিল ও আচ্ছা বা ভালোই তো বেশ হম এখানে তোমার ওই এতে হরিদ্বারে এম এ আছে ম মনসা মন্দির আছে তারপর আর মন্দির আছে অনেক আমরা হেঁটে হেঁটে উঠেছিলাম বাবা হেঁটে উঠেছিলে মানে ক তলা অনেকটা উচু?

ও আচ্ছা বা বেশ ভালো তো দেরাদুনও ঘুরে এলে আর কোথাও গেছিলে? না দেরাদুনের ওখান থেকে মুসৌরী গেছিলাম পাহাড়ের রানী মুসৌরী ও পাহাড়ের রানী হ্যাঁ কত্তটা বেশি লেগেছে হাও~ হরিদ্বারে অনেক জিনিসপত্র কিনেছি তো তাইজন্যে সোয়েটার, কম্বল

আচ্ছা আচ্ছা বাহ বেশ ভালো তো

দেরাদুনে বরফ পেয়েছিলে? না না দেহরাদূন এ বরফ পাইনি ও মুসৌরিতে? মুসৌরিতেও পাইনি মুসৌরির ওখান থেকে book করে উঠতে হয় তো পাহাড়টা ঘুরে ঘুরে উপরে ওঠে কি সুন্দর পাহাড়ের দৃশ্য তারপর ওখান থেকে আবার উপরে যেতে হয় ওখান থেকে আবার taxi করে মানে ওখানকার ওখানে থেকে যাওয়া যায় উপরে আরো ওখান থেকে তিনশো টাকা করে নেয় সাই বাবার মন্দির আছে আচ্ছা ওই পাহাড় ঘুরে ঘুরে গেছিলে?

আচ্ছা আচ্ছা বেশ ভালো, actually আমি ভাবছিলাম যে, family র সাথে যাবো

ও তো যায়নি তো ও ঠিক জানেনা বল্লো যে মা গেছিলো বন্ধুদের সাথে তুই একবার মায়ের সাথে কথা বলে নিস আমি ওকে অন্য কিছুর জন্যে আজকে phone করেছিলাম ভালোই হলো তোমার সাথে কথা হয়ে গেলো হম তুইও তো অনেকদিন বাড়িতে আসিসনি একদিন

ভালো আছে গো তুমি কেমন আছো? আমার একটু শরীরটা খারাপ, জ্বর হয়েছে

জর লেগেছে, গরম তো পরেছে খুব জর হয়েছে হ্যাঁ রোদ্দুর লেগেছে বোধহয়

অনেকদিনতো যাওয়া হয়না তোমাদের বাড়ীতে তোমরাও তো আসনা আর সময় হয়না ঠিক মতন বেরোতেও আর ইচ্ছা করে না হ্যাঁ সেই কবে এসছিলে আমাদের বাড়িতে মাও বলছিলো যে স্নেহা আর ওর মা আসে না তো কি হলো কথাও হয় না মা কে phone করো একদিন

হ্যাঁ তোমরা হরিদ্বার কবে গেছিলে? মানে আগের বছর গেছিলে? না রে এই শীতেই গেছিলাম আচ্ছা মানে ওই প্রথম বছরের প্রথম দিকে

আচ্ছা আচ্ছা বেশ ভালো

যাইহোক, আরেকটা কি একটা বেশ বলতাম ভুলে গেলাম কি জ্বালা মনে পড়ছে না আমারও বয়েস হয়ে গেছে

না না কি একটা বেশ বলতে গেলাম ও হ্যাঁ ওখানে আহ খাওয়া দাওয়ার কি খরচা গো খাওয়া দাওয়ার ওখানে বাঙালী দাদা বৌদির Hotel আছে

ওখানেও দাদা বৌদির Hotel আছে

দেরাদুন rice এর চাল চাল heavy heavy costly অনেকগুলো দাদা বৌদির hotel আছে কোনটা যে আসল দাদা বৌদি জানেনা ওখানে দাদা বৌদির hotel বলে তাই সবাই মিলে খেতে গেলাম আচ্ছা বাহ বেশ ভালো তাহলে আর দেরাদুনে কি কি খেলে? দেরাদুনে, যেরকম normal hotel আছে একটা বাঙালী hotel পেয়েছিলাম তারপর সাই বাবার মন্দির আছে মুখে একটা আর সাই বাবার মন্দিরে আমাদের প্রসাদ দিয়েছে কদিন ধরে ভান্ডারা হয় সেখানে ভান্ডারা পেয়েছি কদিন আচ্ছা বুঝলাম যাইহোক এই তোমাদের মনে আছে আহ তোমার মনে আছে আমরা ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম আমরা আহ ওই কোথায় বেশ যেন তারাপীঠ গেছিলাম

কি মজা হয়েছিলো বলো হ্যাঁ মা যদি যায় বলবে আমরাও যাবো সবাই তারাপীঠ যাবো হ্যাঁ অনেকদিন কোথাও যাওয়াও হয় না

মনে আছে সেই আমরা গেছিলাম hotel এ দেখেছিলাম আমাদের hotel এর পাশে আগুন লেগে গেছিলো হম হম হম কি অবস্থাই না হয়েছিলো

যাইহোক আর বলো কেমন আছো? এটা তো ভালো না আচ্ছা

তোরা আসবি একদিন মাকে নি~ বলবি phone করে আসতে হ্যাঁ হ্যাঁ আমি সে তো বলবই তোমরাও আসবে আমাদের বাড়িতে সেই কবে এসছিলে তোমাদের বাড়ির ওখানে রথ হয় না? হ্যাঁ আমাদের এখানে রথ হয় বড় করে

হ্যাঁ কি করবো বলো আমার পরীক্ষা ছিলো ওই সময়টা তো আমি ভেবেছিলাম যাবো আমি ছবি দেখেছিলাম তোমাদের ওখানে বোধহয় পুরীর রথ হয়েছে এবারে হ্যাঁ যেরকম পুরীতে রথ বেরহয় আমাদের এখান কামার্হাটিতে রথ তারপর কত দিন ধরে ভোগ খাওয়ানো হয় একদম মনেহয় পুরী শুধু সমুদ্রটাই নেই আচ্ছা আচ্ছা না আমি ভেবেছিলাম যাবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই ওই পরীক্ষা ছিলো আর মারও শরীর ভালো ছিলো না মা বলেছিল যে রথের সময় যাবে আহ কেন কি অনেকদিন রথে যাওয়া হয় না আগে তো ছোটবেলাতে আহ চলে যেতাম রথের দিনকে জিলিপি খেতাম হ্যাঁ বড় করে পুজো হয়েছে এবার পরেরবার কি হয় জানিনা কিন্তু বলবি আসবি এবং আমাদের বাড়ি থাকবি কদিন` হ্যাঁ না রথের তো শুনছিলাম যে আগের বছর না তার আগের বছর আহ ওই পুরীর রথ করলো তো এখন প্রতি বছর এখন করা হবে রথের ওখানে জগন্নাথের মন্দিরও করেছে হম হম হ্যাঁ যাবো যাওয়া হয়না ওই দিকে কি করবো সময় হয়না এই ছুটিই পাচ্ছি না, ছুটি পেলাম ভাবলাম যে একটুখানি হরিদ্বার ঘুরে আসবো যাবি হরিদ্বার

এখন তো পাড়ায় পাড়ায় সঙ্গ হয় ওরা হরিদ্বার একসঙ্গে সবাই যায় ও আচ্ছা

আমরা ওই পাড়ার থেকেই গেছিলাম আচ্ছা আচ্ছা না আমার একটা বন্ধু আছে ওর may be দিদার বাড়ি হরিদ্বারে হরিদ্বারেই তো বোধহয়, হ্যাঁ হরিদ্বারে তো ও প্রতি বছরেই ওখানে দীদা দাদুর বাড়ি যায় ও আমাকেও বলে যে চল আমার সাথে একদিন মানে একসপ্তাহ ছুটি নে আমিও ঘুরে আসবো তোকেও নিয়ে যাবো তোরও ঘোরা হবে তো এই ছুটি হয় না তো ভাবলাম যে আহ ওরাই দেখা কো~ মানে ওদেরই চেনাশোনা জায়গায় আমরা উঠবো কিন্তু তাও একটা, তুমি গেছিলে যেহেতু তোমাকে জিগ্গেস করেনিলাম খরচা হয়েছে কেন কি জানো এবার আহ নিজের পরিবারকে নিজেই নিজের income করা টাকা দিয়ে নিয়ে যাবো তো আমি ভাবছিলাম যে একটুখানি আহ planning করে নেওয়াটা ভালো যে কিরকম খরচা হবে

আচ্ছা

যা আমারও দেখা হয়নি বাবুঘাটে একটা হয়ে~ আরতি ব্যবস্থা মানে ইয়ে হয়েছে যেমন হরিদ্বার, বাবুঘাটে আরতি করে গঙ্গার ঘাটে

আচ্ছা আচ্ছা হ্যাঁ শুনছিলাম হয়েছে বড় করেই আয়োজন হয়েছে বিকেলবেলাটা হয় বাবুঘাটের ওখানে

যাবো একদিন যাওয়া হয় না বিকেলবেলাটা আবার সময় বার করে যেতে হবে আবার ভীড়ও হয় আমিও দেখিনি যাবো হ্যাঁ রোববার রোববার দিনতো আরও ভীড় হবে না? জায়গা পাবো সেখানে বসে গিয়ে দেখবো ওই একটুও জায়গা পাওয়া চাপের যা ভীড় হবে ওই যাবো কি বল~ বলতো তোমাদের ঐদিকটায় যাবো তো বেলুরও বেলুরের ওখান থেকে জেটি ছাড়ে বুঝলে করে একদম বাবুঘাট না প্রিন্সেপ ঘাট, বাবুঘাটই মনে হয় যদি আহ নৌকা ছাড়ে জেটি ছাড়ে হ্যাঁ ওই হাওড়া bridge এর নিচ দিয়ে মনেহয় না কথার্থেকে আমি অত জানিনা আমি দেখছিলাম কোথায় বেশ একটা তো একদম পুরো সব ও উম tour এর মতন যাবো নৌকায় তো উঠিনি তো নৌকাতেও উঠবো তো ওই ওখানে পুরো বাবুঘাট অবধি একদিন ঐরকম ভাবে যাবো ওখানে নেমে যাবো ঠিক কর কবে যাবি যাবো আমরা সবাই মিলে দেখতে যাবো হ্যাঁ এখনতো গরমও পড়ে গেছে বিকেলবেলাতো ছাড়াতো যাওয়াও যাবে না

হ্যাঁ দেখছি তোমাকে হ্যাঁ দেখছি তোমাকে জানিয়ে দেবো ইম ওই মায়ের সাথে একদিন কথা বলে নিও

দেখি এখন এর মধ্যেই দেখি ছুটি পেলে হরিদ্বারটা যাবো ঐটারই planning করছি তারপরে একদিন নয় একদিন যাওয়া যাবে

গরমে গঙ্গা ঘাটটাই ভাল লাগে

হ্যাঁ এই দেখি এই এর মধ্যেই যাবো বলবি সবাই মিলে একসঙ্গে plan করে যে~ যেতে হবে হ্যাঁ তোমাদের ওখানে আগে দক্ষিনেস্বরে বা বেলুর মঠের ওখানে যাবো বললাম যেরকম ওই নৌকা করে যাবো আচ্ছা এটা জানতামনা যে যাওয়া যায় বেলুর মঠে

হ্যাঁ আমিও ঠিক sure না মানে ওই শুনেছি কিছু একটা নৌকা যায় মানে বেলুরের ওখান থেকে অনেকরকমেরই নৌকা ছাড়ে

ওই আহ একটা দক্ষিনেস্বর যায় তারপর ওখানে আহ আলাদা আলাদা ঘাটে যায় বেলুরের ওখান থেকে অনেক নৌকা ছাড়ে একবার গেছিলাম দেখেছিলাম খবর নিয়ে দেখিস তোরা খবরটা নে তারপর যাবো একদিন হম হ্যাঁ হ্যাঁ একদম দেখি আমি তোমাকে জানিয়ে দেবো এইতো আমরা ম যাই হরিদ্বার ঘুরে আসি তারপর একদিন যাবো তোমাদের ওখানে আর দেখি রথের আগেই যদি যাই তাহলে রথের দিনও মানে থেকে যাবো কদিন থেকে যাবো তোমাদের বাড়িতে তারপর রথ সব দেখে ঠেকে সব enjoy টেন্জয় করে তারপর বাড়ি আবার ফেরৎ আসবো আচ্ছা ঠিক আছে আবার ভুলে তো যাবি তুই তুই তো কদিন বাদে ভুলে যাস

তুই তো আবার ভুলে যাস না না ভুলবো না গো বলছি শোনো আচ্ছা ঠিক আছে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনো আমি এখন খেতে যাবো তোমার সাথে পরে কথা বলছি হ্যাঁ

হ্যাঁ রাখছি. Arbi Arbi উম কেমন আছেন?

জি Arbi আমি ভালো আছি, কি করছেন এখন? এই তো আপু TV দেখছি, আপনি কি করছেন? অ্যাঁ আমি তো বসে আছি, কী TV মানে TV তে কী দেখছেন? শুধু কি TV দেখছেন? অ্যাঁ না TV তে আমি হচ্ছে একটা movie দেখতেসিলাম ভারতীয় বাংলা movie অ্যাঁ একটা art film বোঝায় নাম হচ্ছে বেলাশেষে, আপনি কি দেখেছেন এই movie টা? অ্যাঁ বেলাশেষে না তো, এটা কার movie? আমি আসলে অত বেশি movie দেখি না, আপনি কি অনেক বেশি movie দেখেন? না খুব বেশি movie দেখি না, মাঝে মাঝে দেখা হয় আরকি TV তে, বিশেষ বিশেষ কিছু movie telecast হইলে তখন আরকি উম দেখা হয় বেলাশেষে movie টা হচ্ছে, অ্যাঁ এটা director এর নামটা তো বলতে পারবো না, তবে হচ্ছে ওই যে শাশ্বত চট্টোপাধ্যায় নাকি যেনো ওনার নাম আর হচ্ছে ঋতুপর্ণা অনেকেই আছে আরকি একটা family movie আরকি বলতে পারেন দুজন অ্যাঁ বৃদ্ধ আর বৃদ্ধার গল্প নিয়ে আরকি movie টা ও আচ্ছা এটার trailer maybe আমি দেখেছিলাম movie বেলাশেষে

যা চলছে আরকি বিনোদন এর জন্য বেশিরভাগ সময় phone টা use করা হয় আর মাঝে মাঝে বসে family র সাথে TV দেখা হয় যেমন হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে ভারতীয় বাংলা movie গুলো দেখা হয় মাঝে মাঝে বাংলা নাটক দেখা হয় আপনার কোন ধরনের movie পছন্দ? আমি আসলে অত বেশি movie দেখি না ধরতে গেলে দেখি না যদি দু একটা thriller movie হয় তাহলে আমি আসলে এগুলো একটু উম দেখতে পছন্দ করি

আপনি যে বাংলা নাটক এটা শুনে আমি একটু খুশি হয়ে গেলাম কারণ আমি আসলে একটু দেখলে এই এইযে আপনি বললেন যে phone use করা হয় আসলে আমাদের তো আমাদের যে সময়টা যাচ্ছে আমরা আসলে phone এর পিছনেই বেশি সময় ব্যায় করি বা phone থেকে বিনোদন নিত~ নি~ নিতে পছন্দ করি আগে তো আমরা অনেক TV দেখতাম এখন সেটা না হলেও বাংলা যদি নাটকের কথা বলেন তাহলে আমি আসলে এই বাংলা নাটক দেখে খুব পছন্দ করি সেটা আবার সবার না বাংলা নাটকগুলো অবশ্যই ভালোই হয় কিন্তু আমার পছন্দের একজন আছে যার না~ মানে যার কোনো নাটক আমি miss করি না এটা দেখি

আচ্ছা সেটা হচ্ছে আফরাননেশা ও আমার অনেক পছন্দ আমি ওর কোনো নাটক দেখাই miss করি না যেটা যখন বেরোয় আমি মানে আমার দেখা লাগবেই